এটি একটি বাস স্টপেজ । দু তিনটি বাস দাঁড়িয়ে আছে। কিছু মানুষ হেঁটে যাচ্ছে ।

একটি প্যান্ডেল রয়েছে প্যান্ডেলটি খুব সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটি দেখে মনে হচ্ছে পুরো বিল্ডিংয়ের মতন খুব সুন্দর মন্দির মতন দেখাচ্ছে কয়েকজন মহিলারা ও ছেলেরা দাঁড়িয়ে রয়েছে।

একটি সুইমিং পুল রয়েছে। সুইমিং পুল টিতে অনেক জন স্নান করছেন। কিছু মানুষ আনন্দ করছেন। অনেক জন এক সঙ্গেও স্নান করছেন ।